আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাইলে মানে ঐ পুরো মানে drama টা থাকবে, এ্যা? শাশুড়ী, বউ হ্যাঁ কিন্তু একটু drama টা add করবি সে রকম ওখানে drama টা আছে। কিন্তু একটা বাঙ্গালি চাচ দিয়ে drama টা পুরো add করবি, পুরো dra~ পুরো drama টাই use করবি ওটাকে। উ একটাই মানে Episod ও দেখতে চাইবে, তারপরে তোকে পুরো contract টা দিবে। এটুকু আমি বলে রেখেছি, বলে রাখছি তোকে। অ্যা, তাইলে ঠিক আছে আমি ওকে জানাচ্ছি।

ও ঐ হ্যাঁ হ্যাঁ ball cover গুলো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে দুর মনে তুই করাবি সময়ে, এখন মনে করালে হবে? যখন মানে ওই রাত্রি বেলা সাড়ে সাতটা আটটা নাগাদ মনে করা দিনের বেলা অতো মনে থাকে না, অনেক কাজ থাকে। রান্না করতে হয়, পূজো করতে হয়, অনেক কাজ থাকে। শোভা ঠিক আছে শোন, একটু পরে তোকে phone করছি এই দাঁড়া, একটু দাঁড়া তুই। মানে তুই number টা আমাকে পাঠাবি, তোর সেই number টা আমার কাছে নেই, এই number টা তো যাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ওর নাম কস্তোভ, ঠিক আছে? রাখলাম, হ্যাঁ রাখলাম রাখলাম হু হু, বাই। খুদ্রখাই দুর্বল মানুষ, শীর্ণ মুখ, প্রশান্ত দুটি চোখ, বাহির থেকে প্রসারিত দুটি কান। মাথাই সাদা রঙের একটি পাগড়ি পরনে মোটা সাদা রঙের একখানি থান অনাব্রিত দুটি, পা খাদ্য চাল ফল এবং জল ভূমিতে শয়ন স্বল্প কাল মাত্র নিদ্রা অক্লান্ত কাজ তার দৈহিক প্রকাশ আদৌ গ্রন্থ গ্রাহ্য করিবার মত নয়, তাহাকে প্রথম দেখিলেই এক বিরাট ধৈর্য্য ও অসীম ভালোবাসার প্রতিমূর্তি বলিয়া মনে হয়। পিয়ারসন যখন তাঁহাকে ঊনিশো তেরো সালে দক্ষিন আফ্রিকা দেখেন, তখন রিসিফ্রাঞ্চিস কথা তাহার মনে পড়িয়া ছিল। পরম শোত শত্রুর প্রতিও তাহার অগাধ স্নেহ অপার সৌজন্য অসীম তাহার দীনতা, সদা সচেতন অন চঞ্চল আমি ভুল করিয়াছি একথা স্বীকার করিতে যেন তিনি সর্বদা প্রস্তুত তিনি কদাপি তাহার ভুল গোপন করেন না। কখনো আপোষ এর মধ্যে আসেন না, কখনো কূটনীতির আশ্রয় লন না, কখনো বক্তিতায় মাফ করিতে চান না বরংচো বক্তিতার কথা তিনি ভাবেন ও না, তাহার ব্যাক্তিত্ব যে সুতি এবং সংবর্ধনার জন্য জনসাধারণকে সতই ব্যাকুল ও ব্যাগ্র করে তাহাও তিনি পছন্দ করেন না। অনেক সময় এ সম্বধনার ভিড়ে তাহার ক্ষুদ্র শীর্ণ দেহো খানি নিষ্প্রেসিত দলীত হইবার সম্ভাবনাও ঘটে। তখন তাহার বন্ধু মাওলানা শওকাত আলী নিজের বিপুল সবল দেহের আশ্রয় কুঠে তাহাকে সকল বিপদের হাত হইতে সযত্নে রক্ষা করেন। এই মহাপুরুষ মহাত্মা জনসাধারনের স্তুতিস তোওসানে একেবারেই তিতি বিরক্ত হইয়া পরেন অন্তরে অন্তরে গণ শব্দে তাহার অবিরল অবিশ্বাস গণশাসন বা বিশৃঙ্খল জনতার প্রতি তাহার পরম ঘৃণা মাত্ৰ প্রতি পয়ের সানিধ্যে তিনি স্বস্তি এবং সহজ অনুভাব করেন। নির্জন নৈঃশব্দে থাকিতে তিনি ভালোবাসেন কারণ তখন তিনি নিধাতার নীরব নির্মল বাণী শুনতে পান। ইনি সেই মানুষ যিনি ত্রিশ কোটি মানুষকে কর্ম প্রেরণায় জাগাইয়া তুলিয়াছেন সারা ব্রিটিশ সাম্রাজকে কম্পমান কোরিয়া দিয়াছেন যিনি মানুষের রাজনীতির মধ্যে প্রবর্তন করিয়াছেন প্রায় দুই হাজার বছরের মধ্যে সর্বাপেক্ষা শক্তিমান এক নীতির আন্দোলন আদর্শ। এর পুরোনাম মোহনদাস করমচাঁদ গান্ধি ইনি উত্তর পশ্চিম ভারতের একটি ক্ষুদ্র অর্ধ স্বাধীন রাজ্যে আঠারোশো ঊনসত্তর সালের দোসরা অক্টবর তারিখে জন্মগ্রহণ করেন তার পিতা করমচাঁদ গান্ধি এই রাজ্যের প্রধান সচিব ছিলেন। ইনি ধনী বুদ্ধিমান এবং সংস্কৃতি সম্পন্ন বংশে জন্ম গ্রহণ করেন তিনি উচ্চ কিন্তু উচ্চ ব্রাহ্মণ শ্রেণীতে জন্মে নাই তার পিতা মাতা উভয়ই হিন্ধু ধর্মের জন্য হিন্ধু ধর্মের জৈন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন এই জৈনদের ধর্মের মূলসূত্ৰ অহিংসাকে তিনি পরবর্তীকালে সগৌরবে সারাবিশ্বে প্রচার করিয়াছেন। জৈন দের মতে বধির অপেক্ষা প্রেমই মানুষকে পরম পুরুষের স্বানিধ্য গোচর করে গান্ধি পরিবারে নিয়মিত ভাবে রামায়ন পাঠ হইতো। গান্ধিজীর বাল্য শিক্ষা নিয়োজিত এক ব্রাহ্মণ এর হস্তে এই ব্রাহ্মণ তাহাকে বিশ্বশর্মা রচনা পড়াইতেন পরবর্তী কালে গান্ধীজি অনুযোগ করেন

যুক্তিও দেখান যাহাই হোক হিন্ধু শাস্ত্রে তাহার প্রচুর অধিকার জম্মে তবে তিনি বেদ ও উপনিষদ গুলি কেবলমাত্ৰ অনুবাদে পাঠ করেন বাল্য অবস্থাতেই তার

তিনি বিলাত যাইবার পূর্বে পুত্রকে জৈন ধর্ম অনুসারে তিনটি শপথ গ্রহণ করিতে বাধ্য করেন। মধ্য মাংস এবং নারীর বর্জন আমরা তাহার আলোচনার একটিতে তেরোই এপ্রিল ঊনিশশো একুশ লক্ষ্য করি যে তিনি ইউরোপে অবস্থান কালে অন্যান্য বহু ধর্ম সম্মন্ধে ও পড়া শুনা করেন এবং এ পড়া শুনার ফলে একসময় খ্রিস্টান ধর্ম ও হিন্দু ধর্মের মধ্যে দুলিতে থাকেন অবশ্য পরে তিনি বুঝিতে পারেন যে কেবলমাত্র হিন্ধু ধর্মের মধ্য দিয়াই তাহার পক্ষে সুখী হওয়া সম্ভব তিনি আঠারোশো একানব্ব খৃষ্টাব্দে ভারতে ফিরিয়া আসেন এবং বোম্বায়ের হাইকোর্টে advocate হন কিন্তু কয়েকবছর বাদে তিনিএই পোশাকে দুর্নীতি পরায়ণ এ পেশাকে দুর্নীতি পরায়ণ ভাবিয়া পরিত্যাগ করেন এমনকি যে কয়দিন তিনি advocate এর কাজ করেন তখনো তিনি কোন মামলার মধ্যে অন্যায় এর আভাস পাইলে তাহা তৎক্ষনাত পরিত্যাগ করিতেন এ সময় বড়ো বড়ো রাজনীতিক নেতাদের ক্রিয়া তিনি নিজেদের মধ্যে নিজের মধ্যে তাহার ভাবির জীবনের মহান উদ্দ্যেশ্য সম্পর্কে অস্পষ্ট সংকেত পান এই নেতাদের মধ্যে যাহারা তাঁহার জীবনের উপর প্রভাব বিস্তার করেন তাঁহারা হইলেন বোম্বায়ের মুকুট হীন রাজা পার্শে দাদা ভাই এবং অধ্যাপক গোখলেপ ইহারা উভয়ে এক ধর্ম মিশ্রিত দেশ ও প্রেমের উদ্দীপনায় মাতিয়া মাতিয়া উঠিয়াছিলেন গোখলেপ তাহার দেশের অন্যতম শেষ্ট্র রাজনীতিক ভারতীয় শিক্ষার সমস্যাকে যাঁহারা জাগিয়া তুলেছিলেন তিনিও তাঁহাদের অন্যতম এবং দাদা ভাই গান্ধীজির নিজের প্রমান প্রয়োগ অনুসারে যিনি ভারতীয় জাতীয়তাবাদের প্রবর্তক তিনি গান্ধীজির তার অন্য চঞ্চল উত্তেজনাকে বলগার উদ্ধে করিয়া গান্ধীজিকে তাঁহার রাজনৈতিক জীবনে অহিংসাকে কারুচতো ব্যবহারের প্রথম পাঠ দেন তিনি সেখানে নিষ্ক্রিয় সূর্য আত্মার প্রাণ উম্মেদনা যাঁহা অমঙ্গলে প্রতিরোধ করে অমঙ্গলে তারা নাই প্রেমের দ্বারা এই প্রেমের অন্যত্র আমরা এই জাদুকরের মন্ত্র প্রেমের মধ্য আবার ফিরিয়া আসিবো যে প্রেম শব্দটি ভারতের প্রশান যত গভীর বাণী বহন করিয়া আজ বিশ্বের তরুণে উপস্থাপিত হইয়াছে গান্ধীজির যখন রাজনীতিক জীবন আরম্ভ হয় তখন আঠারোশো তিরানব্বই সাল আঠারোশো তিরানব্বই সাল হইতে ঊনিশো চোদ্দো সাল পৰ্যন্ত তাঁহার অক্লান্ত কর্মের স্থান ছিল দক্ষিণ আফ্রিকা ঊনিশো চোদ্দো খ্রিস্টাব্দের পর তাঁহার কর্মস্থল খাস ভারতে চলিয়া আসে দক্ষিণ আফ্রিকায় বিশ বছর ধরিয়া গান্ধীজির অক্লান্ত পরিশ্রম সত্ত্বেও ইউরোপে যে তাঁহার কোনো প্রতিধ্বনি বা প্রতিঘাত ঘটে নাই ইহা হইতে কেবল মাএ বুঝা যায় আমাদের রাজনীতিক দেশ আমাদের ঐতিহাসিক দেশ আমাদের চিন্তাশীল ব্যাক্তিদের এমনকি আমাদের ধর্ম যাজক দের অবিশাস্য সংকীর্ণতা কারন এই বিশ ছিল একটি আত্নার যুগ আমাদের কালে যাঁহার কোনো তুলনা নাই ইহার জন্য যে বিরাট শক্তি ও অটল আত্নত্যাগের প্রয়োজন ঘটিয়াছিল কেবল তাহাই অতুলনীয় নহে এই সংগ্রামে যে চূড়ান্ত জয় লাভ ঘটিয়াছিল তাহাও অতুলনীয় আঠারোশো নব্বই থেকে আঠারোশো একানব্বই এর মধ্যে দেড় লক্ষ ভারতবার্ষী দক্ষিণ আফ্রিকায় বিশেষ করিয়া বসবাস করিয়াছিলেন এই বিদেশি জনস্রোতের আগমনের ফলে এখানের সাদা অধিবাসীদের মধ্য়ে কালারের প্রতি ঘৃণার মনোভাব উদ্রেগ হয় এবং সেই ঘৃণা কে সরকার নির্বা সন ও নির্যাতনের কাজে লাগান ভারতবাসীদের দক্ষিণ আফ্রিকায় প্রবেশ নিষিদ্ধ হয় এবং যারা ইতি পূর্বেই এখানে বসবাস করিয়াছিলেন সরকার তাঁহাদের বরি বহিস্কারের সংকল্প করেন এই রূপে নিয়মিত নির্যাতনের ফলে তাঁহাদের জীবন দুঃসাহ হইয়া উঠে দুর্বোহতাক পুলিশের অসম্মান আইন কানুন প্রকাশ্যে দলে দলে উৎপীয়ন লিনচিন লুটপাট বলাৎকার প্ৰভৃতি ব্যাপার গুলি সেত সভ্যতার আচরণে চলিতে থাকে আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে দক্ষিন আফ্রিকার ভারতীয়রা গান্ধীজির নিকট সাহায্য ভিক্ষা করেন ফলে গান্ধীজি সেখানে সত্তর ছুটিয়া আসেন তারপর রাষ্টের এবং হিমস্রো জনসাধারণের বর বর শক্তির বিরুদ্ধে তিনি

ভয়াবহ বিরোধিতা সত্ত্বেও জিতিয়া গেলেন অতঃপর দক্ষিণ আফ্রিকার প্রবাসী স্বদেশী স্বদেশ বাসীদের জন্য নাগরিকের সম্মান জনক অধিকার লাভ এবং সেই অধিকার রক্ষার উদ্দেশ্যে সাধারণ দক্ষিণ আফ্রিকাত ভারতীয়দের জীবন বরণ করিতে মনস্থ করিলেন তিনি ঋষিপ্রান্তিক আব অব আসিসিট মত দরিদ্র কে বরণ করবার জন্যই পরিত্যাগ করলেন তাঁহার প্রসারের প্র্যাক্টিস এবং তিনি নিপীড়িত নির্যাতিত ভারতীয়দের সকল দুঃখে ও দারিদ্রে অংশ গ্রহণ করিতে লাগিলেন এবং তাহাদিগকে শিখাইতে লাগিলেন নির্বিরতা নির্বিরতা নির্বিরধীতার মন্ত্র তিনি একান্ত ভক্ত ছিলেন তাই অনুকরণে তিনি একটি কৃষি কলোনীর কর্তন করিলেন তিনি সমস্ত ভারতীয়গণকে যেখানে একত্রিত করিলেন এবং প্রত্যেকে জমি ভাগ করিয়া দিয়া তাহাদিগকে দারিদ্রের শপথ গ্রহণ করাইলেন ভিত্তির কাজগুলি অধিকাংশই তিনি নিজেও হাতে করিতে লাগিলেন যেখানে বৎসরের পর বৎসর ধরিয়া এই মানুষগুলি নিঃশব্দে গভর্মেন্ট এর প্রতিরোধ করিয়া গেলো তাঁহারা শহর হতে চলিয়া আসায় শহরের কলকারখানা জীবন হইয়া পড়িল পংগু অচল এ যেন সত্যই দেবতার নামে কোনো হরতাল তাঁহার বিরুদ্ধে হিংস্র শক্তি অশক্ত প্রথম যুগের খ্রিস্টানদের বিরুদ্ধে সাম্রাজ্যবাদীর রোমের সাম্রাজ্যবাদীর রোমের যেমনটি হইয়াছিল কিন্ত উৎ ইউরোপরা নিজেরা বিপদে পড়িলে গান্ধীজি তাহাদিগকে সাহায্যের জন্য যেভাবে আ আগাইয়া আসিয়াছিলেন সেভাবে প্রেম ও ক্ষমার আদর্শ বহন করিতে এই খ্রিস্টানদিকের মধ্যে কয়েকজন পারিতে সে বিষয়ে সন্দেহ আছে প্রতিবারি যখন দক্ষিণ আফ্রিকারা আসলো ভয়ানক বিপদের সম্মুখীন হইয়াছে তখনি গান্ধীজি তাঁহার অসহযোগ আন্দোলন সাময়িক ভাবে বন্ধ রাখিয়াছেন এবং স্বেচ্ছায় সাহায্য করিতে অগ্রসর হইয়াছেন আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে বোয়ার যুদ্ধের সময় তিনি ভারতীয় রেড ক্রস বাহিনী গঠন করেন এই বাহিনী আগুনের সুম্মুখেও দুঃসাহস এর সহিত ঝাঁপাইয়া পরিবার এর জন্য দুইবার সুখ্যাত এর সহিত উল্লেখিত হইয়াছে ঊনিশো চার সালে যখন জোহেন্সবার্গে বিরাট লীগের তান্ডব শুরু হয় তখনও গান্ধীজি একটি হাসপাতাল স্থাপন করেন ঊনিশো ছয় ছয় সালে যখন নাটাল আফ্রিকান মূল অধিবাসীরা বিদ্রোহ ঘোষণা করে তখন ও তিনি তিনি এম্বুলে ন্স বাহিনীর পুরো ভাগে এই সংগ্রামে অংশগ্রহন করেন এবং নাটালের গর্ভনর সেই জন্য তাঁহাকে প্রকাশ্যে জনসভায় ধন্যবাদ জানান তথাপি এই শৌর্য সাহস এবং সেবা কালা আধমিদের প্রতি ঘৃণার বিন্দুমাত্র হ্রাস করিতে পারিলো না গান্ধীজি কয়েকবার কারাগারে নিক্ষিপ্ত হইলেন এবং ইহাও আবার নাটালের গভর্নর কর্তৃক ধন্যবাদ যাপনের অব্যবহিত করে

একবার মৃত বলিয়া গান্ধীজি পরিতপ্ত হইলেন তিনি শহীদের সকল প্রকার লাঞ্ছনা ও যন্ত্রনা সহ্য করিলেন কিন্ত তথাপি কোনো মতেই তাঁহার বিশ্বাসের পরিবর্তন ঘটিলো না প্রতি বারি লাঞ্ছনা ও দূর্ভোগের পর তাহা ক্রমসই প্রবল হইতে হইতে প্রবলতর হইতে লাগিলো ঊনিশো আট সালে হিংসা পথনিদের উওরে তিনি তিনি তাঁহার ক্ষুদ্র বিখ্যাত পুস্তক বীর্যবান প্রেমের বাণী হীন সরাজ্য রচনা করিলেন বিশ বছর পযন্ত প্রানপন সংগ্রাম চলিলো ঊনিশো তেরো খ্রিস্টাব্দের শরৎকালে গান্ধীজি পুনরায় নাটাল হইতে ট্রান্সফার হলে নিরবির উধার নিরবিধির অধিতার আন্দোলন শুরু করিলেন পুনরায় তিনি হাজার হাজার ভারতীয়দের সঙ্গে কারারুদ্ধ হইলেন ঠিক ওই সময়ে অমৃত শহরে অমৃত শহর হত্যাকাণ্ডে তদন্ত Commission র সরকারি report প্রকাশিত হইল এবং ইহা সমস্ত ভারতবাসীর মনে ঘৃণার উদ্যোগ হইল পাশার কাল ঠিক হইয়া গেল সবার পরে সূচির শেষ সম্পর্কগুলিও সম্পূর্ণ চির হইয়া গেল উনিশ শো কুড়ি সালের আঠাশ শে মে তারিখে খিলাফত committee গান্ধীজি অসহযোগে প্রস্তাব গ্রহণ করিলেন উনিশ শো কুড়ির বিশ জুন তারিখে এলাহাবাদে হিন্দু মুসলমানের নিজেদের সভা হওয়াতে সর্বসম্মতক্রমে সমর্থন জানালেন এবং বড়লাট কে চরম শর্তাবলী প্রয়োজনা এক মাস সময় দিলেন কেন তিনি আসামে যেতে আশ্রয় রইলেন তাহার ব্যাখ্যা করিয়া গান্ধীজী স্বয়ং বড়লাটকে এক পত্র নিজে লিখে গেলেন। তাহাতে তিনি যে সমস্ত কারণ দেখাইলেন তাহা বিশেষভাবে লক্ষ্যণীয় তার এই শেষ মুহূর্তেও তিনি ইংল্যান্ডের সহীত সম্পর্ক ছিন্ন করিতে চান নাই এবং তাহা অসাধারণ সংস্কারের পন্থা অবলম্বন করায় কোরিয়ায় তিনি ইংল্যান্ডকে অনুতপ্ত দেখিতে আশা করিলেন এমন আমার ন্যায় যে কোন ব্যক্তির নিকট একটিমাত্র পন্থা গ্রহণের সুযোগ office অবশিষ্ট রহিয়া এবং পাহারা তাহা হইল British শাসনের সহিত সকল সম্পর্ক ছিন্ন করা অন্যথা কখনো যদি আমি প্রচলিত অন্যান্য গঠনতন্ত্র অপেক্ষা British কথাটাতে সহজাত শ্রেষ্ঠতার সম্পর্কে বিশ্বাস রাখি তবে এমন ব্যবহার অবলম্বন করা উচিত যাহার ফলে কৃত অন্যায়ের সংশোধন ঘটে ঘটিবে এবং মৃত বিশ্বাস পুনরায় ফিরিয়া আসিবে আমি এই শ্রেষ্ঠতার বিশ্বাস হারাই নাই এবং এই কারণেই আমি আইন অমান্যের পথ গ্রহণ করিতে পরামর্শ দিয়েছি ইহা হইতে বোঝা যায় ইংল্যান্ড তাহার অন্ধ দ্বন্দ্বের ফলে তাহার সাম্রাজ্যে কত বড় একজন নাগরিক হারাইয়া ফেলিয়াছে দ্বিতীয় অধ্যায় উনিশ শো কুড়ি খ্রিস্টাব্দে আঠাশ জুলাই বাড়ি গিয়ে গান্ধীজি ভারতের নিকট ঘোষণা করিলেন যে পয়লা আগস্ট তারিখ হইতে অসহযোগ আন্দোলন শুরু হইবে

পবিত্র হরতাল পালন করিতে পরামর্শ দিলেন সরকারের ক্রোধের প্রতি তিনি বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করলেন না বরং জনতা আক্রোশ সম্বন্ধে ভয় পাইতে লাগিলেন তাই জনসাধারণের মধ্যে যাহাতে নিয়ম এবং শৃঙ্খলা বজায় থাকে তাহার জন্য পূর্ব হইতেই তিনি ব্যবস্থা অবলম্বন করিলেন। এবং অসহযোগী সাফল্য নির্ভর করে পরিপূর্ণ সংগঠনের উপর প্রভাব লইতে আসিয়া বিশৃঙ্খলা বিন্দুমাত্র হিংসার অস্তিত্ব থাকলে চলিবে না। প্রতিটি হিংসার অর্থ হইল পিছনে ঘটিয়া আসা এবং নীরঅপরাধ জীবনের অনর্থক অপচয় করা এবং সর্বোপরিশেষে সর্বত্র শৃঙ্খলা রক্ষা করি করিয়া চলিতে হইবে এবং পূর্ববর্তী ছয় মাস কাল ধরিয়া ইতিমধ্যে গান্ধীজী এবং অসহযোগ committee কর্তৃক অসহযোগ কর্ম পন্থা প্রস্তুতি নিয়ে রাখিল তাহাতে নিম্নলিখিত বিষয়গুলি সম্পর্কে শিক্ষায়ত প্রযুক্তি setup এবং অবৈতনিক চাকরি ত্যাগ করিতে হইবে সরকারি বিনিয়োগ ব্যাপারে অংশগ্রহণ চলিবে না আইন বিগত সামরিক হতে ওকালতি বন্ধ রাখিতে হইবে এবং স্বদেশী দ্বারা দেওয়ান দেওয়ানির মামলা

পিতা মাতা দিগকে সরকারি school বয়কট করিতে হইবে সং সংস্কার অনুযায়ী যে Council গঠিত হইয়াছে তাহা বর্জন করতে হইবে সরকার ভোজন সভায় বা অংশগ্রহণ চলিবে না সামরিক বা অসামরিক যে যে কোন সরকারি যেকোনো চাকরি গ্রহণ করিতে অস্বীকার করিতে হইবে স্বদেশী প্রচার করিতে হইবে এই অসাধারণ বিচ বিচক্ষণ মানুষটি দিয়ে ভারতের বিজ্ঞানের এই বিপুল জয় স্রোতে গতিশীল করিয়াছেন তিনি সত্যই লক্ষণীয় এবং ইউরোপীয় বিপ্লবের নিকট নিঃসন্দেহে বিষয়বস্তু এখানে আইন অমান্যের কোন প্রশ্নই ছিল না আইন অমান্যের স্বরূপ গান্ধীজি ভালো করিয়া জানিতেন থানা ভারত রচনা এ বিষয়ে তিনি ভরত রচনা হইতে বহু অংশ তাহার প্রবর্ত গুলিকে উদঘাটও করিয়াছেন এবং আইন অমান্য হইতে অসহযোগ আইন অমান্যের কোন প্রশ্নই ছিল না আইন অমান্য স্বরূপ গান্ধীজী ভালো করিয়া জানিতেন আর ভারত রচনা এই বিষয়ে তিনি প্রধানত ভাবে পাঠ করিয়াছিলেন তিনি তিনি ভারত রচনার হইতে বহু অংশ এবং প্রবন্ধ গুলিকে

এই আইন ভঙ্গের রীতি কেবলমাত্র কয়েকজন বিশিষ্ট মানুষের দ্বারাই কার্যত প্রয়োগ সম্ভব অথচ অন্য পক্ষে অসহযোগের এই বর্ণ আন্দোলন ইহা এবং ইহা গণ আন্দোলনই হওয়া উচিত আবশ্যক গান্ধিজি ভারতের জনসাধারণকে আইন অমান্যের জন্যই প্রস্তুত করিতে চেয়েছিলেন এবং তবে তাহা ধাপে ধাপে ধীরে ধীরে তিনি জানিতে চেয়ে ভারতবাসী ভারতবাসী তখনো যথেষ্ট প্রস্তুত হয় নাই এবং যতক্ষণ না তিনি জানিতে পারিতেছিলেন যে জনসাধারণের প্রয়োজনের অন্য অনুরূপ আক্রোশ আহবানে অধিকারী হইয়াছে তখনও পর্যন্ত তিনি তাহাদের বলগা আলগা করার পছন্দ করিতেন না হম এবং অসহযোগের এই প্রথম কর্মশিক্ষা বন্ধের কোন প্রশ্নই ছিল না গান্ধীজী উপযুক্ত সময়ের প্রতীক্ষা করিতেছিলেন এবং পয়লা আগস্ট তারিখে তিনি বড়লাটের নিকট তিনি তাহার এক বিখ্যাত পত্রে আন্দোলনের সংক্ষেপ করিলেন এই পত্রের সহিত গান্ধীজি তাহার খেতাব এবং পদকগুলিও ফেরত পাঠাইলেন আপনার পূর্ববর্তী বড়লাট বাহাদুর আমাকে আফ্রিকার মান দৈহিক দৈসী কার্যের জন্য যে কারিগর হিন্দ স্বর্ণপদক দিয়েছিলেন জুলু যুদ্ধের সময় দক্ষিণ আফ্রিকার ভারতীয় স্বেচ্ছাসেবক বাহিনীর কর্মকারী হিসাবে আমি যে পদক পাঠাইয়াছি পাইয়া ছিলাম এবং দুবার যুদ্ধের সময় treasure বাহক বাহিনী super superintendent কাজের জন্য আমি যে পদক পাঠাইয়াছি পাইয়াছিলাম সেগুলো সমস্ত ফেরত পাঠাইয়া পাঠাইতেছি ইহাতে যে আমি আদৌ ব্যথিত হই নাই এমন নয় অগত্য গান্ধীজি অমৃত শহরের ঘটনাগুলি এবং খিলাফত আন্দোলনের মূল কারণ গুলি উল্লেখ করিয়া বলেন কিন্তু উম যে সরকার এই রূপ দুর্নীতি ও অন্যায় কালিমায় কলঙ্কিত তাহার প্রতি আমি আর বিন্দুমাত্র সম্মান বা স্নেহ কে প্রশ্রয় দিতে পারি না আর এই সরকার সরকারকে তাহার সকল ভুল ত্রুটি সংশোধন করাইবার প্রয়োজন হইয়াছে এবং জনসাধারণের সহিত পরামর্শ করিয়া

সর্বত্রই অনুপস্থিত হইতে লাগলেন এবং শত শত আইনজীবী এবং বিচার বিভাগের কর্মচারী পদত্যাগ পত্র দাখিল করিলেন এবং হাজারে হাজারে ছাত্রের college ত্যাগ করিল এবং আদালত গুলি বয়কট হইল school গুলি জনশূন্য পড়িয়া রইলো এবং ভারতীয় জাতীয় কংগ্রেস পন্থা বিপুল ভোটাধিক্য গান্ধীজীর সিদ্ধান্তের সমর্থন করিলেন গান্ধীজি এবং তাহার বন্ধু মাওলানা সওকাত আলী বিপুলের সমারহে সহিত সমগ্র দেশময় ঘুরিয়া বেড়াইতে লাগলেন এই সংগ্রামের প্রথম কয়েক মাসে গান্ধীজি নেতৃত্বের যে ক্ষমতা দেখাইলেন তাহা ইতি পূর্বে আর কখনো দেখানো নাই এবং হিংসাকে সংযত করিয়া রাখিতে হইল হিংসাকে সংযত করিয়া রাখিতে হইল জনতা শৃংখলাহীন হিংসাত্মক কার্যকে তাহারা তাহারা চিরকালই ভয় পায় তিনি তীব্রভাবে জনতার জনতা তন্ত্রে নিন্দা করিলেন এই জনতা তন্ত্র কেই তিনি ভারতের সর্বাপেক্ষা বৃহৎ বিপদ বলিয়া ভাবেন যুদ্ধকে তিনি যেমন ঘৃণা করেন তেমন আর কেউই করেন না তবু যদি তাহাকে বাদ দিয়া লইতে বলা হয় তবে তিনি এই জনতা তন্ত্র কে বন্ধন মুক্ত করিবার অপেক্ষা বুদ্ধি কি স্নেহ বলিয়া গ্রহণ করিবেন ভারতে যদি হিংসা বা স্বাধীনতা লাভ করিতে হয় তবে তাহাকে শৃঙ্খলা এবং সম্মানজনক দ্বারাই করিতে হইবে এবং জনতা শাসন আমরা কোনমতেই গ্রহণ করিব না শোভাযাত্রা শোভাযাত্রাও যে কোন মুহূর্তে বীভৎস উন উন্মত্ততায় পরিণত হইতে পারে এই অনিয়মের মধ্যে হয়তো নিয়ন্ত্রণ করিয়া করিতে হইবে বিশৃঙ্খল জনতার শাসনের কানে আনিতে হইবে এবং জনসাধারণের ভিতিকে উম তাই গান্ধীজি এই জনসাধারণের বিক্ষোভের ধারাকে উপযুক্ত উপযুক্ত পথে পরিচালিত করার জন্য বহু নিয়ম কানুন প্রবর্তন করেছিলেন বহু নিয়ম কানুন প্রবর্তন করেন আমাদের অন্যতম মারাত্মক ত্রুটি এই যে আমাদের অন্যতম মারাত্মক ত্রুটি আমরা সঙ্গীতকে অবহেলা করেছি সংগীতের অর্থ হল ছন্দ শৃঙ্খলা বৈদ্যতিকের মতো ইহা শক্তি কিন্তু দুঃখের বিষয় সংগীত হইয়াছে হইয়াছে ইহার জাতীয় কারণ ইহাতে নাই জনপ্রিয় ভীতি গুলোকে দলবদ্ধভাবে এবং উপযুক্তভাবে গাওয়া কে আমি

যোগ দিলেন এবং জনসাধারণের সঙ্গে সকলকে শিখাইবে, অতঃপর পরিচালনায় বিষয়ে কতগুলি নিয়মের তালিকা রয়েছে বিরাট কোন সভা ও শোভাযাত্রার জন্য নতুন স্বেচ্ছাসেবক উচিত হইবে না এবং সুতরাং নতুন শিক্ষার বা গ্রহণ করা উচিত হইবে না সুতরাং অত্যন্ত অপেক্ষা অপেক্ষা স্বেচ্ছা স্বভাব ভিন্ন কেউই নেতৃত্বে সুযোগ পাইবে না এবং স্বেচ্ছাসেবকদের প্রত্যেকের সঙ্গে একটি করিয়া সাধারণ নির্দেশের তালিকাও থাকিবে এবং স্বেচ্ছাসেবক সম্পূর্ণরূপে মানিয়া চলিবার জন্যে জনতাকে নির্দেশ দিতে হইবে কোন কোন জাতি গুলি জাতীয় ধ্বনি তুলতে হইবে কখনো তুলিতে হইবে তাহাও স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক গন স্থির করিয়া দিবে এবং সকল রাস্তা গুলিতে ভিড় জমিতে দেওয়া উচিত হইবে না এবং railway station গুলিতেও তাহাতে ভিড় না জমে তাহা ব্যবস্থা করিতে হইবে অর্থাৎ এক কথায় গান্ধীজি নিজেকেএই অসংখ্য মানুষের বিপুল ঐক্য দানের প্রধান নির্দেশক করিয়া তুলিলেন জাতীয় সর্বাপেক্ষা কঠিন কর্তব্য হইল শোভাযাত্রা এবং বিক্ষোভ প্রদর্শন গুলি উৎশৃংখল করিয়া তোলা এবং বিশৃঙ্খল জনতাকে কেবল থাকিয়া থাকিয়া থাকিয়া হিংসার আশ্রয় গোপন করেন ও উন্মত্ত হইয়া ওঠে এবং আপোস আর অভিভূত হইয়া পরে একদল হিন্দু আছেন তাহারা হয় গান্ধীজীর নীতির স্বরূপ কি নয় এই নীতির রাজনৈতিক উপযোগিতা গুলিতে উপযোগিতাটি ধরিতে পারেন নাই তাহারা হিংসার আশ্রয় লইতে বলেন এবং গান্ধীজী যাতে হিংসার বিরোধিতা না করেন সেজন্য তাহাকে অনুরোধ করিয়া তাহার নিকটে বহু বেনামি পত্র ও তাহার নিকটে বহু বেনামী পত্র আসে এবং এই পত্রগুলিতে এগুলি কি উদ্ভট ও অপমান কর বলা হয় যে গান্ধীজীর কথাগুলি তাহার শত্রুকে পিতা প্রতারণা করিবার ছলমাত্র এবং এই পত্রে এবং এই পত্রের লেখকরা তাহার নিকট যুদ্ধে আ অবতীর্ণ হইবার সংক্ষি সংক্ষেপে দাবি করেন এবং গান্ধীজি ক্ষিপ্রভাবেই এই পত্র গুলির জবাব দিয়েছেন তিনি তিনটি সুন্দর আহ সুন্দর প্রবন্ধে অশির নীতি কে অপমান করিয়া দেখান এবং হিন্দু শাস্ত্রে কিংবা কোরান কোথাও হিংসার শিক্ষা দিয়েছে ইহা তিনি অস্বীকার করেন হিংসা কখনো কখনো ধর্মের সূত্র হইতে পারে না এবং যীশুকে তো নিষ্ক্রিয় প্রতিরোধের রাজপুত্র বলা যাইতে পারে এবং ভগবান সীতাও হিংসার শিক্ষা দেয় না কেবল শিক্ষা দেয় নি যে জীবনকে বিপন্ন করিয়া ও কর্তব্য করিবার মানুষের হাতে সৃষ্টির ক্ষমতা ন্যায় পাবে কেমন করিয়া তাহার ধ্বংসের অধিকার থাকে এমনকি শত্রু কেও আমাদের ভালবাসিতে হইবে অবশ্যই ইহা হইতে এই অর্থ হয় না যে পাপকে মানিয়া লইতে হইবে general ডায়ার যদি অসুস্থ হইয়া পরে তবে তাহার সুস্থতা করিতে গান্ধীজি প্রস্তুত কিন্তু তাহার নিজের পুত্র যদি এমন ভাবে জীবন যাপন করে যাহা লজ্জাজনক তবে গান্ধীজীর ভালোবাসা পুত্রের মৃত্যুর আশঙ্কা সত্ত্বেও পুত্রকে সকল সাহায্য হইতে বঞ্চিত করিবে এবং বলপ্রয়োগের আগে পরাজিত করলে করিবার আমাদের কোন অধিকার নাই সকল বিপদ তুচ্ছ করিয়া পাপের সং সংঘ সকল ত্যাগের দ্বারাই আমাদের পাপের প্রতিরোধ করিতে হইবে এবং শত্রুর মধ্যে যখন অনুতাপের লক্ষণ দেখা যাইবে তখনই তাহাকে সব মেনে বুকে জড়াইয়া বা জন্ম দুই দুই হাত মিলিয়া তুলিতে হইবে এইসঙ্গে গান্ধীজি দুর্বলকে সন্নিগ্ধ সন্নিগ্ধ কে উৎসাহ দিতে ও সক্ষম প্রত্যক্ষ সংগ্রামের সম্মুখ হইতে যাহারা পালায় বা ভয় পায় গান্ধীজীর যুক্তির দ্বারা তাহাদিগকে সাহসী করিয়া তোলেন এই পৃথিবীতে প্রত্যক্ষ সংগ্রাম ছাড়া কিছুই সফল হয় নায় নিষ্ক্রিয় প্রতিরোধ এই কথাগুলিকে আমি যথেষ্ট নহে বলিয়া বাতিল হইয়া দিয়াছি প্রত্যক্ষ সংগ্রামের দ্বারাই জেনারেল তারটেক মধ্যে পরিবর্তন সংঘটিত করা সম্ভব হইয়াছিল এবং খ্রিষ্ট এবং গুপ্ত ইহারাও জীবনের মধ্যে বিশেষ সুন্দরতম সমন্বয় দেখিয়াছিলেন শক্তির এবং স্নেহের গুপ্ত তাহার সংগ্রাম শত্রুর শিবিরেও সঞ্চারিত করিয়া দিয়েছেন ফলে ব্রাহ্মণের আধিপত্য মাথা নত করিয়াছিল মন্দিরে যাহারা বেসাতি করি করিতেছিলেন উম খ্রিস্ট তাহাদিগকে তারাইয়া দিলেন নিন্দা করিলেন এবং তুহি এবং তুহি নিন্দা করিলেন এবং ভন্ডামি ইহাই হইলেও প্রত্যেক প্রত্যেক সংগ্রামের নিবিড়তম ইহাদের প্রত্যেকের সংগ্রামের ভরসা তো ছিল অপার করুণা নিজেদের হৃদয় এবং যুক্তির কাছেও আবেদন করিতে হইবে

ছিলেন তিনি অনুভব কালোদের ইংরেজরা তাহাদের সরকারের বিশ্বাস ঘাতকতার সংশোধন করিয়া লয় এবং সরকারের বিশ্বাসঘাতকতার সরকারের যদি অন্য সকল বিশ্বাস ভাঙিয়া দিয়াছে এবং পূর্ব ব্রিটিশের সৎ সাহসের উপর আমার বিশ্বাস এখনো রইয়াছে ভারতবর্ষ এখন কেবল মানুষ ই ভয় দেখাইতে পারে দেখাইতে পারে অসহযোগ আত্মত্যাগ আমি যন্ত্রণা সোজাই আপনাদের জয় করিতে পারে, গত চার পাঁচ মাস গান্ধীজীর লক্ষ্য যে কেবলমাত্র অসহযোগের দ্বারা British Parliament অচল করিয়া দেওয়ার মধ্যে যে মহত্ত্ব ছিল তাহা নয় তিনি সেই সঙ্গে এক ন নতুন ভারত বর্ষ গড়িয়া তুলিতে চেষ্টা করিতেছিলেন যে ভারতবর্ষ আদর্শ ও বস্তু সম্পদ উভয় কিছু হইতেই নিজের প্রাচুর্যে বাঁচিয়া থাকিতে পারিলে যাহা নিজস্ব কর্মজগৎ হইয়া উঠিবে স্বতন্ত্র স্বাধীন ইহার প্রথম সোপান ছিল ভারতবর্ষকে প্রথম সোপান ছিল ভারতবর্ষকে অর্থনীতির দিক হইতে আত্মনির্ভরশীল করা এবং গান্ধীজীর নিকট ইহারায় নাম সবে এবং কিংবা বলা যাইতে পারে ইহাই হইল এক শব্দের সর্বাপেক্ষা প্রাথমিক এবং ব্যবহারিক অর্থ স্পষ্টতো ইহার ফলেই ভারতে দস্তুর বা স্বাচ্ছন্দ বিসর্জন দিতে শেখাতে ও বহু ত্যাগকে স্বীকার করিয়া লইতে হইল এই স্বাস্থ্যকর সংযম হারাতে পক্ষে অপরিহার্য হইয়া উঠিল এবং ইহার ফলে উপকৃত হইল জাতির স্বাস্থ্য এবং নৈতিক নিয়মাবলী এবং সরকারকে ভারতে বোতলের বাতিক হইতে মুক্তি

অনুরোধের দ্বারা licence ত্যাগ করিতে বাধ্য করা দরকার হইয়া পরিল সমগ্র ভারতবর্ষ মহাত্মা এই আহবানের অর্থ বুঝিলো এবং সাড়া দিল এবং দেশময় বোঝা গেল স্থান বিরো স্থান বিরোধের তরঙ্গ এবং উন্ন উন্নত জনতা উন্নত জনতার যাহাতে

হস্তক্ষেপ করিতে হইলে এবং বল প্রয়োগের দ্বারা মানুষকে পবিত্র করার অধিকার কার নাই মদপানের ব্যাধিকে অপেক্ষা কি তোর সহজ বিতাড়িত করিতে পারিলেও অর্থনৈতিক অর্থনৈতিক দিক হইতে ভারতের প্রাথমিক বর্ষে পরিয়া তোলা অত সহজ ছিল না তাহারা তাহার নিজের অল্প কথায় অল্প কথায় বিলেতি মাল যদি সে বর্জন করে তবে তাহার পরিমাণে বস্ত্র কোথায় এ বিষয়ে গান্ধীজী যে ব্যবস্থা দিলেন তাহা অতীব সরল এবং ইহার মধ্যে গান্ধীজি গান্ধীজীর মতে যদিও বিলেতি কাপড়ের প্রতি প্রতিটি প্রকট হইয়া উঠিল এবং চরক চরকার পুরাতন গৃহ শিল্পকে পুনরায় ভারতের বিলেতি প্রতিষ্ঠা করতে হইবে ইহা তিনি দাবি করলেন এবং সামাজিক সম্রা সম্রা অ্যাঁ সম্রাট এই মুক্ত যুগের সমাধানটি বহু জ্ঞানী বহু বিক্রিত বস্তু হইয়া উঠল কিন্তু ভারতের বিশেষ অবস্থা এবং গান্ধীজীর কথায় গান্ধীজী এই গান্ধীজী এই ব্যবস্থাকে সার্থক করিয়া তুলিল কেবলমাত্র অত্যন্ত দরিদ্রের পক্ষে বিভিন্ন চর চরকার দ্বারা কাশালো জীবিকা সংস্থা সংস্থাগুলিতে এমন ভাবে গান্ধীজি কখনোই করে নাই তিনি কেবল বলিয়াছেন যে ফিতা কাটানো জরুরি শিল্প হিসেবে গ্রহণ করিতে হইবে এবং যখন কৃষিকার্য সাময়িকভাবে বন্ধ থাকবে তখন ইহার আশ্রয় লই আশ্রয় লওয়া হইবে এই সমস্যাটি কেবলমাত্র একারই সমস্যা নহে ইহা যেমন শীঘ্র তেমনি জরুরী এবং ভারতের শতকরা আশি ভাগ শতকরা আশি ভাগ মানুষ এই কৃষিজীবী এবং মানুষ কৃষিজীবী এবং বছরে চার মাস তাও তাহারা তারা বেকার খাটে এবং জনসংখ্যা এক দশ মানুষের সাধারণত অন্যই জোটে না এবং মধ্যবিত্ত সম্প্রদায় থাকে আহার অর্ধাহারে এবং ইংল্যান্ড দেশের এই দুরব্যবস্থা সুব্যবস্থা তো কেউ করেই না বরং ইহাতে তাহারা আরো বাড়াইয়া দিয়াছে এবং ইন্দোস company গুলি স্থানীয় শিল্প কলকারখানা সর্বনাশ করিয়াছে এবং প্রতি বছরে ছয় কোটি টাকা শোষণ করিতেছে এই দেশ হইতে সেখানে দেশে প্রয়োজনে অনু অনুরূপ তুলো জন্মে এবং অধিকাংশ তুলো পাকানো land সায়ারে রাস্তা হইতে এই এবং এই তুলাই আবার জাপান এবং land সায়ারে হইতে ফিরিয়া আসে এবং ইহাই কাপড়ের আকারে

ভারতের প্রত্যেকটি মানুষের জন্য অন্য বস্ত্রের নিশ্চিত ব্যবস্থা করিবার সময় আসিয়াছে এই উদ্দেশ্যকে সফল করিয়া তুলিতে হইবে

বেকার এবং ভবঘুরে অন্যদিকে তেমনি শিশু এবং নারী এই বয়নে শিল্পে অর্থ নিয়োগ করিতে পারিবে, যাহার দ্বারা সমস্ত ভারতীয়দের ভারতীয় তাহাদের অবসর অবকাশ টুকুতে এই কাজে লাগাতে পারে এবং গান্ধীজি নিম্নলিখিত নিয়মগুলি প্রবর্তন করিলে বিলাতি বস্ত্রের বয়কট এবং সুতা কাটা পুনরাবর্তে এবং কোনটা কেবলমাত্র সঞ্জন পরিবার শপথ গ্রহণ এই রাজ্যে ক্রান্তি যে অক্লান্ত পরিশ্রমের সহিত আত্মনিয়োগ করিলেন তিনি দেখলেন সুতা কাটা সমস্ত ভারত বর্ষ কর্তব্য হিসেবে গৃহীত হইবে বিদ্যালয়ে ইহার শিক্ষা দেওয়া হইবে এবং নিজেদের কাটা সুতা দিয়ে গরিব গরিব ছেলেমেয়েরা school র মাহিনা দিতে পারিবে

বয়স প্রভৃতি নানা ব্যাপারে সম্পর্কে তন্তু বা ক্রেতা পিতা মাতা এবং ছাত্র-ছাত্রী দিগকে বহু উপদেশ পরামর্শ ও দিলেন এবং দৃষ্টান্ত স্বরূপ কেমন করিয়া স্বদেশী দোকান খোলা চলে তাহাও তিনি বুঝাইলেন এবং অতি সামান্য মাত্র মূলধন লইয়া শতকরা দশ টাকা মাত্র মুনাফা করিয়া ইত্যাদি ভারতের পুরাতন গান হইল চরকাগান ইহা শুনিয়া কবি তন্তু বাই পুলকিত হইয়া উঠলেন এবং সম্রাট ঔরঙ্গজেব গুনিয়া লইতেন তাহা নিজের মাথার টুপি এই সকল কথা গান্ধীজী যখন বর্ণনা করেন তখন তিনি বিহুবল হইয়া পড়েন এই বিষয়ে জনসাধারণকে উৎসাহিত করিতে গান্ধীজীর সমর্থ হইলেন এবং মুম্বাইয়ের মুম্বাইয়ের সম্ভ্রান্ত মহিলারা সকলে সুতা কাটা আরম্ভ করলেন এবং হিন্দু এবং মুসলমানরা সকল সম্প্রদায়ের মেয়ে মেয়েরাই এই জাতীয় কাপড় পরীতে সম্মত হইলেন কেবল তাহাই নহে উম ইহাই fashion পরিণত হইল এবং রবীন্দ্রনাথও এই খদ্দর বা খাদি প্রশংসা করলেন ইহাতে তিনি সুরুচিসম্মত করিলে এবং ফর মাসের পর ফরমাস আসিতে লাগিল এমনকি আভেন এবং বেলুচিস্থান হইতে ফর মাস আসিল কিন্তু যখন বিদেশী বস্ত্ররা বিলেতি মাল বয়কট করিল তখন তাহারা একটু বাড়াবাড়ি করিয়া বসিল এমনকি গান্ধীজি যিনি সভা মতো প্রকৃতিস্ত এবং অবিকল থাকিতেন তিনিও ভাগাতি ভাবাতেশ্বর ষষ্ঠে দিক বিদিক জ্ঞান হারাইলেন এবং উনিশ শ একুশ সালের আগস্ট মাসে তিনি মুম্বাইয়ের সমস্ত বিলাতি মাল পুড়াইয়া ফেলিতে হুমকি দিলেন এবং যেমনটি হইয়াছিলেন তেমনি ভাবে সম্ভ্রান্ত পরিবারের বংশ পরম্পরায় ব্যবহৃত বহুমূল্য দ্রব্যাদি রাশিকৃত করিয়া তাহাতে আগুন দেওয়া হইল এবং এই বহু বছরের চারিদিকে উন্নতি চারিদিকে উন্নত জনতা উল্লাস তান্ডব করিতে লাগিল এর সম্বন্ধে ভারত বর্ষ সর্বাপেক্ষা উদারমনা ইংরেজদের মধ্যে অন্যতম এবং